তার সাথে কিছু লেগে আছে।

এটি একটি দোকান | এখানে অনেক কিছু জিনিসপত্র রাখা আছে | এবং একটি লোক বেচা বেচাকেনা করছে ।

এবং মূর্তিটি মার্বেল পাথরের।

কিছু কিছু কিছু থিম রয়েছে ।